ঘরটির সেলিং এ বেগুনি এবং হলুদ রঙের বেলুন ঝুলানো রয়েছে।

দোকানের ভেতরে ওপরে একটি এল_ই_ডি বাল্ব ঝুলানো রয়েছে।

ছবিটিতে একটি দুইতলা বাড়ি দেখানো হয়েছে।

ছবিতে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

কয়েকটি সবুজ রঙের গাছপালা দেখা যাচ্ছে।

অনেক বড়ো পাহাড় দেখা যাচ্ছে।

মঞ্চটি লাল কালো এবং সাদা রঙের ডোরাকাটা কাপড় দিয়ে সাজানো রয়েছে।

ছবিটিতে সোনালী রঙের উপাদানসহ লাল ধাতব গেটের একটি জোড়া দেখানো হয়েছে।

চারজন মহিলা একটি নাচের স্টুডিওতে নাচ অনুশীলন করছে।

সামনের মহিলাটি নীল জিন্স এবং একটি ধূসর টিশার্ট পরে আছেন।

এখানে নীল রংয়ের একটি পলিথিন রয়েছে।

ছবিতে স্কুলের প্রবেশপথ দেখানো হয়েছে।

টেবিলের মধ্যে অনেকগুলি ট্রফি সাজানো রয়েছে।

একটি বোলিং এলি বা ত্বরণ যেখানে বিভিন্ন খেলা দেখানো হয়েছে।

এখানে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

শিশুটি সোনালী রঙের চুড়ি বা ভেসলেট এর কাছে দাঁড়িয়েই আছে।

ছবিটিতে মাহিন্দ্রার একটি ডিলারশিপ দেখা যাচ্ছে।

মেঝেতে কালো রঙের টাইলস এবং লাল রঙের মেট রয়েছে।

অনেকগুলি নীল রঙের ভবন রয়েছে।

ছবিটিতে মঞ্চে একদল লোকের প্রাফমেন্স দেখানো হচ্ছে।

ছবিতে একটি মোদির দোকান দেখা যাচ্ছে।

দোকানটি বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভরা আছে।

এই ছবিটি দিনেরবেলা তোলা হয়েছে।

অনেক বড় একটি রাস্তা রয়েছে।

এগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

এই ছবিটি রাত্রেরবেলা তুলা হয়েছে।

এখানে একটি অনেক বড় দোকান আছে।

এই ছবিটি দিনের বেলা তুলা হয়েছে।

ছবিতে কৃষ্ণের বাঁশি বাজানোর সাদা মার্বেলের মূর্তি দেখানো হয়েছে।

পটভূমিটি একটি টেক্সচার পেন্টার সহ একটি দেওয়াল রয়েছে।

একটি কুকুর মন্দিরের বাইরে বসে আছে।

এখানে অনেক বড় একটি স্কুল রয়েছে।

দুটি কালো রঙের গরু দেখা যাচ্ছে।

সামনের দিকে কাউন্টারে বই নোটবুক কলম পেন্সিল হাইলাইটার রয়েছে।